meet the gimp এর spoken tutorial আপনাদের স্বাগত
আজ আমি selective sharpening selective sharpening সম্পর্কে শেখাতে চাই
camera বাইরের সকল image শার্প করা জরুরী কারণ তারা সুস্পষ্ট হয় না বিশেষরূপে যদি অপরিস্কৃত image নেন এবং camera প্রসেসরকে image শার্প করার অনুমতি না দেন
কিন্তু আপনি এটি gimp ব্যবহার করে নিজের থেকে করলে sharpening নিয়ন্ত্রণ করতে পারেন এবং আজকের tutorial আমি দেখাবো যে এটি কিভাবে করে
এখন এখানে এই image একবার দেখি
in image background তারের জাল একটু bit শার্প করা ক্ষেত্র এবং এখানে in ফুল একটু শার্প করা রয়েছে
তাই আমি এই ফুল একটু বেশী শার্প করতে চাই এবং background এইরকমই রাখতে চাই
কিন্তু প্রথমে আমি দেখাবো যে আমি background কেনো শার্প করতে চাই না
এখন এটি শার্প নয় এবং একটু শার্প করা ক্ষতি করে না
তাই আমি tool bar filters এ টিপে sharpen tool নির্বাচন করি এবং sharpness slider উপরে টানি এবং আপনি দেখেন যে ব্যাকগ্রাউন্ডের মৌলিকত্ব নষ্ট হয়ে যায়
কিন্তু আপনি যদি এখানে দেখেন এবং আমি sharpen tool এখানে আনি এবং যখন আমি slider উচ্চতম ভ্যালুতে নিয়ে যাই picture অদৃশ্য হয়ে যায়
তাই শার্প no করা ক্ষেত্র so সেই ক্ষেত্র so রঙ দ্বারা ভরা এবং বিনা বিবরণ ছাড়া রয়েছে so শার্প colours image খারাপ করে এবং এটি এইজন্য হয় কারণ image সেই রঙ so শার্প colours দরকার নেই সেগুলিও শার্প হয়ে যায়
সুতরাং আমি আপনাকে বেছে sharpening করার বিধি বলবো so image খারাপ করে so
selective sharpening করতে আমি layers সাথে কাজ করব
এইবার আমি background layer একটি copy বানাবো এবং এটিকে sharpen বলবো
এখন আমি শার্প করা layer একটি layer mask যোগ করব এবং layer mask a gray scale copy of the layer নির্বাচন করি এবং add বিকল্পে টিপি এবং আপনি দেখেন যে কোনো পরিবরতন হয়নি কারণ layer mode has normal
কিন্তু আমি মূল background layer অনির্বাচিত করলে আপনি দেখতে পারেন যে ইমেজের শুধুমাত্র উজ্জ্বল অংশ দেখায়
যদি আপনার মনে থাকে layer সাদা উজ্জ্বল অংশ দেখায় এবং কালো লুকোয় এবং আপনি এখানে দেখতে পারেন যে অধিকাংশ layer mask গাঢ় এইজন্য এটি লুকিয়ে রয়েছে এবং এখানে শুধু উজ্জ্বল অংশই দেখায়
এখন আমি layer mask sharpening algorithm ব্যবহার করলে শুধুমাত্র ফুলই শার্প করা হবে
আমি পাতা যুক্ত অংশও শার্প করতে চাই
শার্প করা image আমি ফুলে সাদা অংশ রাখতে চাই না এবং আমি শুধুমাত্র সূক্ষ্ম বিবরণ চাই
এটি করতে আমি দ্বিতীয় filter ব্যবহার করব এবং এটি হল edge detect
এটি algorithm যা image উজ্জ্বল এবং ঝাপসা অংশের মাঝের প্রান্ত দেখতে সাহায্য করে এবং সাদা line তৈরী করে তাদের আরো স্পষ্ট করে
আপনি এখানে you বিকল্প ছাড়তে পারেন যেমন এটি রয়েছে কারণ you আলগোরিদমের মাঝে বেশী পার্থক্য নেই কিন্তু আমি amount এর value 4 পর্যন্ত বৃদ্ধি করে প্রিভিউতে দেখি
আপনি এখানে দেখতে পারেন যে background একটু কাঠামো দেখায় এবং উজ্জ্বল অংশে ঘন সাদা রেখা
আমি ok তে টিপি এবং algorithm দ্বারা এটিকে image প্রয়োগ করার অপেক্ষা করি
এটি কাজ করে এবং এখন আমি সকল প্রান্তে একটি সাদা painting পাই
আমি 1 টিপে image zoom করলে এখানে দেখতে পারেন যে এখন সকল উজ্জ্বল অংশে সাদা border এবং সাদা line রয়েছে এবং বাকি সকল অংশ মোটামুটি কালো
যখন আমি layer mask এবং background layer switch off করি আপনি শুধুমাত্র ফুলের প্রান্ত দেখতে পারেন অর্থাৎ উজ্জ্বল অংশ দেখায়
এখন আমি ব্যাকগ্রাউন্ডের রঙ এবং ফুলের রঙ প্রভাবিত now করেই ফুলের প্রান্ত শার্প করতে পারি
কিন্তু এটি একটি অদ্ভুত প্রভাব দেবে যে ঘোলাটে background sharp line
এটি এড়াতে আমি blur নামক এই layer উপর একটি and filter প্রয়োগ করি
আমি layer mask নির্বাচন করি এবং এই সাদা line একটু কম করতে gaussian blur ব্যবহার করি এবং আমি horizontal blur ব্যাসার্ধের value একটু বৃদ্ধি করি ধরুন 8 পর্যন্ত এবং ok তে টিপি
filter সম্পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং এখন আপনি দেখতে পারেন যে ফুলের প্রান্ত একটু বেশি নরম হয়ে গেছে এবং আমার মনে হয় image একটু বেশী contrast প্রয়োজন
তাই আমি curves পেতে curve tool চয়ন করি এবং image টিপি এবং dark আরো একটু dark করতে আমি curves একটু নীচে টানি এবং সাদা আরেকটু সাদা করতে উজ্জ্বল অংশ একটু উপরে টানি
ok তে টিপুন এবং আমার কাছে মোটা সাদা lines রয়েছে যা sharpening করা জরুরী এবং কালো অংশ রয়েছে যেখানে sharpening যেন no হয়
আমি কালো অংশে কাজ করতে পারতাম কিন্তু এটি কোন প্রভাব দেখাবে no
এখন আমি এখানে mask layer অক্ষম করি এবং সম্পূর্ণ image দেখতে shift + ctrl + e টিপি
এখন আপনি জানেন যে সম্পূর্ণ image দেখতে shift + ctrl + e
আমি যখন মূল background layer অক্ষম করি তখন আমি ইমেজের প্রায় কিছুই দেখতে পারি না
এখন আমি আপনাকে বোঝাই যে white layer fill type এর সাথে একটি নতুন layer যোগ করলে কি হয় এবং ok টিপুন
এখন আপনি সেই ক্ষেত্র দেখেন যা শার্প করা জরুরী
এখন এই image শার্প করি tool bar আমি filters এ টিপি এবং enhance এবং sharpen নির্বাচন করি
ফুলের সেই অংশে যান যেখানে sharpening করা হবে এবং এখানে দেখুন শার্প করা layer নির্বাচিত কারণ সাদা layer শার্প করার জন্য কিছুই নেই
তাই sharpen layer চয়ন করুন তারপর filters এবং reshow sharpen এবং এখানে আপনি pull দেখতে পারেন এবং sharpness slider ততক্ষণ উপরে টানতে পারি যতক্ষণ so একটি ভালো শার্প re image প্রাপ্ত so হয়
তারপর ok তে টিপুন এবং অ্যালগরিদম কাজ করা পর্যন্ত অপেক্ষা করুন
এটি কাজ করে
এখন আপনি দেখতে পারেন যে line বেশী স্পষ্টতা রয়েছে
এখন এই সাদা layer সরাই এবং সম্পূর্ণ image দেখি
শার্প করা layer switch off করি কিন্তু এই ম্যাগনিফিকেশনে কোনো পরিবর্তন দেখায় no
আমি image zoom করি
আমার মনে হয় আপনি প্রভাব সঠিকভাবে দেখবেন
আমি sharpen layer on করলে আপনি শার্প করা image দেখেন এবং আমি এটি off করলে image শার্প হয় না
opacity slider সাহায্যে আমি প্রভাবের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারি
এখন আমি background যাচাই করি এবং আপনি দেখতে পারেন যে আমি এটিকে কোনো ক্ষতি পৌছাইনি
এখন আমি কিছু ভালো tuning করব
আমি image কিছু বেশীই শার্প করা ক্ষেত্র এবং ভালো মত শার্প না করা ক্ষেত্র দেখি
ফুল এবং ব্যাকগ্রাউন্ডের মাঝের border কোনো প্রভাব ছাড়াই ভালোমত শার্প করা হয়েছে
কিন্তু আমি ফুলa গেলে এই অংশ একটু কৃত্রিম দেখায় এবং এখানে এই অংশ নিশ্চিতরূপে একটু বেশী শার্প হয়ে গেছে
ফুলের এই কুঁড়ি যথেষ্ট sharp হয়নি কারণ edge detect algorithm কিনারা পায়নি
কিন্তু যেমনকি আপনি দেখেন সেখানে কিছু কিনারা রয়েছে এবং আমাকে levels tool but curves টুলের সাহায্যে এই অংশ একটু অধিক স্পষ্ট বানাতে হতো
আপনার work ফ্লোতে sharpening সর্বদা অন্তিম ধাপ হওয়া উচিত
ok আছে এতে আমরা পরে আসবো
এখন আমাকে এই অংশের sharpness কম করতে have
easy সহজ শুধু নিশ্চিত করুন যে আপনি শার্প করা layer চয়ন করেছেন brush tool নির্বাচন করুন
soft edges অর্থাৎ নরম প্রান্ত যুক্ত brush চয়ন করুন এবং scale slider টেনে এই কাজের জন্য brush উচিত আকার পর্যন্ত বাড়ান এবং এখন কালো রঙ চয়ন করুন কারণ আপনি জানেন যে কালো লুকোয় এবং সাদা দেখায়
আপনার brush opacity slider টানুন ধরুন 20% পর্যন্ত
আমি brush এখানে সরালে এবং painting শুরু করলে আপনি দেখতে পারেন sharpening কম হয়ে গেছে
আমি আপনাকে দেখতে পারি যে বাস্তবে layer mask সাহায্যে কি হয়
আমি layer mask on করি এবং আমি সাদা অংশের উপর paint করলে এটি গাঢ় হয়ে যায়
কিন্তু আমি layer mask off করলে image দেখতে পারি এবং আমার কাজের ফলাফল দেখতে পারি
আমি বর্ণন পরে দেখবো
এখন আমাকে এখানে এই অংশে বেশী sharpening করতে have
আমি শুধু x key থেকে রঙ switch key এবং painting শুরু key
যেমনকি আপনি দেখতে পারেন এই অংশ বেশী sharper এবং বেশী গাঢ় হয়ে যায়
আমার মনে হয় এটি ভালো এবং নিজের কাজ যাচাই করতে আমি layer mask switch on করি এবং আপনি সেই সাদা অংশ দেখতে পারেন যা আমি পেন্ট করেছি এবং আমি এটি একটু বেশী করেছি
আমি layer ফিরে যাই এবং x key টিপে রঙ বদলাই এবং key কাজ redo key so আমি করেছি
আমরা এখানে layers সাথে কাজ করছি এইজন্য ডেটা হারানোর কোনোতাই কোনো data হারানোর কোন ভয় নেই
একটি জিনিস the আমি এখন নষ্ট করতে পারি the has প্রান্ত অর্থাৎ কিনারার ডেটা the filter দ্বারা বানানো হয়েছে
কিন্তু এটি খুব সহজেই আনডু করা যেতে পারে
এখানে আমার ফুলের কিনারায় zoomed ইন করেছি যেখানে sharpening করা have
এবং যেমনকি আপনি দেখতে পারেন এখানে কিনারা শার্প হয়ে গেছে
sharpening এই দুটি রঙের মাঝের বর্ডারের গাঢ় এবং উজ্জ্বল অংশের মাঝের একটি উজ্জ্বল of গাঢ় line পেতে সাহায্য করে
গাঢ় অংশের প্রান্ত বেশী গাঢ় এবং উজ্জ্বল অংশের প্রান্ত বেশী উজ্জ্বল হয়
mask ব্যবহার করে আপনি প্রভাব শুধুমাত্র সেই ক্ষেত্র পর্যন্ত রাখতে পারেন যেখানে আপনি এটি চান
এখন আমি আপনাকে sharpening সম্পর্কে আরো বিস্তারিত সংসাধন সম্পর্কে বলি
chris markwa এর broadcast site tips from the top floor dot com a যান এবং বামদিকে আপনি কোথাও photoshop corner পাবেন
তাদের কাছে photoshop সম্পর্কে অনেক broadcast রয়েছে যা মোটামুটি gimp এর জন্যও উপযোগী এবং সেটি broadcast বলে যে সে জিনিসগুলি লেখার অনেক চেষ্টা করেছে এবং এর কিছু ছবিও বানিয়েছে এবং আমি এখান থেকে কিছু material নেবো তাই আমি সরাসরি এখানে source পয়েন্ট করতে পারি
এখানে আপনি sharpening ইফেক্ট সম্পর্কে দেখতে পারেন যা আমি এই tutorial আলোচনা করেছি
সেটি বিস্তারিতভাবে বিনা শার্প করা mask এবং halos থেকে বাচার প্রক্রিয়াও কভার করে
image শার্প করতে বিভিন্ন আলাদা আলাদা কৌশল দেখায়
কিন্তু আমি আপনাকে যা দেখিয়েছি এটি এই site নেই
আপনি এই site হলে দেখুন যে কর্মশালা দেখা শেখার জন্য আরো কিছু জায়গাও রয়েছে কিনা
এই সপ্তাহের জন্য ব্যাস এতটাই আপনি মন্তব্য পাঠাতে চাইলে info @meetthegimp org তে লিখুন
আরো তথ্য
আমি আপনার থেকে শুনতে চাই
আপনি বলুন আপনার কি ভালো লেগেছে আমি কি ভালো করতে পারি ভবিষ্যতে আপনি কি দেখতে চান